বারান্দাটিতে একটি ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

টেবিলে অনেক ধরনের চকলেটের ডিব্বা দেখা যাচ্ছে জলের বোতল দেখা যাচ্ছে ভিতরে একটি কালো রঙ্গের চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে একটি জুয়েলারি দোকান দেখা যাচ্ছে।

এখানে উপরে ব্যানার দেখা যাচ্চে।

এখানে একটি বঁটি দেখা যাচ্ছে পাশে মাসের খাল দেখা যাচ্ছে।

দোকানটির ওপরে একটি ব্যানার লাগানো আছে পাশে কয়েকটি ড্রাম দেখা যাচ্ছে পাশে দোকানে।

উহার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি ব্যানার লাগানো আছে দেখা যাচ্ছে।

টেবিলের সামনে একজন লোক বসে আছেন দেখা যাচ্চে ঘরটির ভিতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার রাখা আচে একটি স্ট্যান্ড ফ্যাণ রাখা আচে।

এখানে অনেক গাসপালা দেখা যাচ্ছে।